চারিদিকে খুব সুন্দর রোদ ঝলমলে আবহাওয়াও দেখা যাচ্ছে।

তিন তলায় আমরা কিছু রুম দেখা যাচ্ছে এবং বিল্ডিঙের নিচের তলায় অনেক সাইকেল বাইক দাঁড় করানো আছে এবং কিছু লোকজনকেও আমরা দেখতে পাচ্ছি --

এছাড়াও চারিদিকে অনেক বড় বড় গাছপালা এবং কারেন্ট -এর তার দেখা যাচ্ছে এবং রোদ ঝলমলে খুব সুন্দর আবহাওয়াও আমরা দেখতে পাচ্ছি।

এখানে আমরা একটি গেট দেখতে পাচ্ছি এবং গেট -এর পাশেই আমরা দেখতে পাচ্ছি একটি রাস্তা দেখা যাচ্ছে এবং গেট -এর ভেতরে অনেক বড় বড় ছোট--

তির দেখা যাচ্ছে এবং কি আকাশ দেখা যাচ্ছে ওপরে।

এখানে আমরা একটি বইয়ের দোকান দেখতে পাচ্ছি যেখানে বই খাতা থেকে শুরু করে নানান রকম জিনিস সারি সারি করে খুব সুন্দর করে সাজিয়ে রাখ--

এখানে আমরা একটি স্টেশন দেখতে পাচ্ছি এবং স্টেশনটির নাম হচ্ছে নয়াতলা এবং স্টেশনের পাশেই আমরা দেখতে পাচ্ছি --

এখানে আমরা একটি দূর্গা প্রতিমার মন্দির দেখতে পাচ্ছি যেখানে আমরা দেখতে পাচ্ছি দুদিকে লক্ষী গণেশ এবং কার্তিক --

আমরা ছোট বড়ো অনেক গাছ পালাও দেখতে পাচ্ছি এবং সামনে আমরা একটি দালান দেখতে পাচ্ছি যেখানে আমরা দেখতে --

এখানে আমরা একটি দোকান দেখতে পাচ্ছি এবং দোকানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু লোকজনকে দেখতে পাচ্ছি তারা দাঁড়িয়ে আছে --

বসে আছে চা খাওয়ার জন্যে এবং সামনে একটি বড়ো চায়ের ব্যানার লাগানো আছে এবং--

আছে এবং সামনে একটি গেট দেখা যাচ্ছে এছাড়াও কিছু নীল রঙের পর্দাও আমরা দেখতে পাচ্ছি চারিদিকে --

সারি সারি করে রাখা আছে এছাড়াও কিছু লোকজনকে আমরা দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে এবং চারিদিকে--

দোর করে সাজিয়ে রাখা আছে এবং সামনে আমরা দেখতে পাচ্ছি একটি লাল রঙের মাদ মাঠ ফাট --

সামনে একটি বাস দাঁড়িয়ে আছে বাস থেকে কিছু লোকজন নামা ওঠা নামা করছে --

এখানে আমরা একটি হলরুম দেখতে পাচ্ছি রুম -টি সাদা এবং কালো রঙের ডেকোরেশন করা হয়েছে এবং রুম --

আলো এবং পাখা লাগানো আছে এছাড়াও নানারকমের আলোও লাগানো আছে এবং রুমটি ফাঁক --